এখানে দেখতে পাচ্ছি কিছু-ই স্যার আছে_ কিছু-ই মেয়েরা আছে তারপরে এখানেজুতো পড়ে আছে তাবে এদের কি দিচ্ছেন মেয়েদেরকে স্যাররা তারপরে-ই গ্রি-গ্রিলটা আছে সাইডে যে--